এখানে দেখা যাচ্ছে এটি একটি চেম্বারের মত যেখানে উপরে লেখা আছে নর্থ ত্রিপুরা ডায়াগনস্টিক সেন্টার ।

এখানে দেখা যাচ্ছে এটি রেললাইন একটি গেট ।

এবং ওখান দিয়ে দুটি ছেলে যাতায়াত করছে।

অনেকগুলার পেছনে দাম লেখা আছে।

চিপস কুরকুরে হয় একটি যানবাহন দেখা যাচ্ছে একটি টিনের ঘরের ভেতর দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে এটি একটি কোনো ডাক্তারের চেম্বারের মত কিছু একটা।

এবং বড় একটি ফাউন্ডেশনের বাড়ি দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে তিন জন মিস্ত্রি এখানে ছাদ ঢালাইের কিছু একটা কাজ করছে।

এখানে মশলা বানাচ্ছে দেখা যাচ্ছে এখানে কিন্ত একটা ডালাইয়ের কাজ করা হচ্ছে।

এখানে দেখা যাচ্ছে এখানে গাড়ি গাড়ির উপর পি_ভি_সি পেপার লাগানো হয় যেখানে দুটি মানুষ এখানে কাজ করছে।

অনেকগুলা টেবিল এবং ফ্যান লাইট এখানে দেখা যা--

প্রচুর মানুষ ফোটো তুলছে এবং আশেপাশে অনেকগুলা গাছপালা দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে এটি একটি রেললাইনের উপর দিয়ে একটি ওভার ব্রিজ রয়েছে অনেকগুলা মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সূর্যাস্তয় হচ্ছে।

এখানে দেখা যাচ্ছে এটি একটি পার্কের মধ্যে হাতির স্ট্যাচুর উপর একজন মানুষ তার সুরের উপর বসে রয়েছে।

এখানে দেখা যাচ্ছে এটি একটি জিম সেন্টার জিম সেন্টার গুলো অনেকগুলো জিম করার জিনিস পত্র রয়ে --

কারেন্টের পাওয়ার নেওয়া হয় এবং অনেকগুলা গাছপালা এবং সাদা আকাশ দেখা যাচ্ছে।

বাইকে করে যাতায়াত করছে অন্য ব্যক্তি ও গাড়ি করে যাতায়াত করছে।

এহানে দেখা যাচ্ছে এটি একটি আখড়া।

দুটি চায়ের কাপের মধ্যে দুটি চা বা কফি কিছু একটা রয়েছে।